যার ভিত গুলো তৈরি হয়ে আছে।

খেজুর গাছ বাঁদিকে দেখতে পাচ্ছি কিছু কচু কাছও হয়ে আছে। সোজা সুজি দেখতে পাচ্ছি একটি এ এ টিনের চালাপ টাইপ -এর বাড়ি।

একটি বাচ্চা রং নিয়ে নাড়াচাড়া করছে আর দুটো বাচ্চা পেইন্টিং করছে।

আ-আ-র তিনটে মোট গ্লাস আছে একটা গ্লাস -এ জল আছে একটা গ্লাস -এ পায়েস আছে আর একটা গ্লাস -এ আচার আছে।

আর সাইড -এ একটা জগ আছে আর বিরিয়ানি হাঁড়ি আছে।

কিছু লোক নামছে। কিছু লোক উঠছে ।

তার ডানহাতটা নীচের দিকে নামানো আছে তার হাতেও একটি বুট আছে দুটো পা ফাঁক করা দুটো পায়ে কালো কালার এর বুট পরা।

কালী দিয়ে দাগ করা আছে ।